যে রাস্তার মতো ভাঙা চূড়া।

খুব সুন্দর ভালো লাগছে।

সমস্ত কিছু আমরা বইয়ের দোকানে গিয়ে কিনতে পাই।

দেখে তো মনে হচ্ছে রাস্তা।

রাস্তা ঘাট দিয়ে কত গাড়িঘোড়া চলা -ফেরা করে।

দেখে তো মনে হচ্ছে কোনো পাহাড়ি এলাকা ।

শরীর মন দুটোই ভালো থাকে এখানে গেলে।